পরিস্কার ও সারানো হয় এবং এই গ্যারেজ বিভিন্ন গাড়ির স্ক্র্যাচ বা দাগকেও মেটানো হয় এই গ্যারেজ টি অবস্থিত শিলিগুড়িতে।

বিভিন্ন ধরনের গাড়ি সরানো হয় এবং এই গ্যারেজ টি অবস্থিত শিলিগুড়িতে।

এটি একটি গাড়ির শোরুম -এর ছবি এবং এই শোরুম -টি মারুতি সুজুকি কোম্পানি -র এবং এই -টি রয়েছে শিলিগুড়িতে এবং এই শোরুম -এ বিভিন্ন ধরনের মারুতি সুজুকি -র গাড়ি পাওয়া যায়।

এটি একটি কফি শপ -এর ছবি এবং এই ছবিটিতে দেখা গেছে।

একজন মানুষ কফি খাচ্ছে এবং এই কফি শপ - টি শিলিগুড়িতে থাকায় এই কফি শপ -টি অনেক নাম কামিয়েছে।

তিনটি মহিলা একত্রে নৃত্য করছে এবং এই নৃত্য শিল্পটি অনুষ্ঠিত হয়েছিল শিলিগুড়িতে।